গাছপালা মাঠ সুন্দর একটি মাঠ দেখা যাচ্ছে।

এখানে একটি মেয়ে হুম হয়তো নাচছে বা নাচের পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির লাল ড্রেস পরে বসে আছে লাল ড্রেস পরে--

হুম দূরে দেখা যাচ্ছে একটি বালতি ও একটি গামলা হুম।

অ হুম মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা।

এখানে অনেকগুলো লোক বাস করতে পারে ও দেখা যাচ্ছে পাশে একটি--

একটি হাফ প্যান্ট পড়ে বসে আছে মাথায় টুপি চোখে চশমা ।